implementing proportional controller on sbhs remotely এর tutorial আপনাদের স্বাগত
এখানে আমরা শিখব proportional controller gain গণনা করতে zieglernichols tuning method in ব্যবহার
proportional controller ডিজাইন করতে step test code রূপান্তরিত করা
sbhs এ এই proportional controller প্রয়োগ করা
আপনার কম্পিউটারে scilab এর সংস্থাপন নিশ্চিত করুন
tutorial শুরু করার আগে আপনার internet সংযোগ নিশ্চিত করুন
এই tutorial windows 732bit operating system a রেকর্ড করছি
পূর্বআবশ্যকতা হিসাবে using sbhs virtual labs on windows os এর tutorial দেখুন
এই tutorial spoken tutorial website উপলব্ধ
এটি আপনাকে দূর থেকে sbhs এর উপর step test পরীক্ষণ করা শেখাবে
আপনার pid tuning সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে have
আপনার কাছে step test experiment code folder থাকা উচিত
আপনার কাছে step test experiment data file ও থাকতে have
না হলে step test পুনরায় পরীক্ষণ করা এবং নতুন ডেটা file বানানোর পরামর্শ দেওয়া হয়
আমার machine ডেটা file scilab _ codes _ windows folder>> step test folder>> logs folder রয়েছে
এখানে আমার ইউজারনেম এবং এখানে ডেটা file রয়েছে
এখন website থেকে analysis code download করি
web browser খুলুন এবং sbhs dot os hyphen hardware dot in ওয়েবসাইটে যান
বাম দিকে downloads এ click করুন
sbhs analysis code file download করে এটি ডেস্কটপে সংরক্ষণ করুন
the এখানে রয়েছে ডাউনলোড করা file zip ফরম্যাটে থাকবে
right click করুন এবং zip file বিষয়বস্তু extract করুন
scilab codes analysis named folder তৈরী হবে
এই folder খুলুন
step analysis folder যান এবং এটি খুলুন
step analysis folder আরো কয়েকটি folder থাকবে
kp tau order1 folder প্রথমে বানানো ডেটা file copypaste করুন
scilab file firstorder এ double click করুন
এটি নিজেই scilab launch করবে এবং file scilab editor এ খুলবে
এই file না খুললে file menu এবং তারপর open a file a click করুন
firstorder file চয়ন করুন এবং open এ click করুন
ভ্যারিয়েবল filename এ যান এবং ডেটা file filename এর value বদলান
বানান ভুলগুলি এড়াতে filename copypaste করব
txt এক্সটেনশন রাখুন
এই scilab code সংরক্ষণ করুন এবং নিষ্পাদিত করুন
ডেটা file বিকৃত no হলে এবং কোনো errors no থাকলে একটি plot window খুলবে
এই plot window দুটি graphs দেখাবে sbhs temperature plot যা noise রাখে এবং sbhs first order model এর output যা মসৃণ বক্ররেখা
এই code মূলত ডেটা file ব্যবহার করে first order transfer function fitting রাখার কাজ করে
time constant tau এবং gain kp এর tau উপরে দেখায়
এখানে first order transfer function ব্যবহার করব in
শুধুমাত্র sbhs output plot ব্যবহার করব
scilab editor যান
plot2d of t comma y underscore prediction line যান
আমরা prediction output plot দেখাতে চাই না
লাইনের শুরুতে দুটি ফরওয়ার্ড slashes লাগিয়ে এই লাইনটি comment করুন
scilab code সংরক্ষণ করে execute করুন
plot window যান
লক্ষ্য করুন plot window শুধুমাত্র sbhs temperature plot রয়েছে
এই ইমেজটি সংরক্ষণ করতে file মেনুতে click করুন
তারপর export to বিকল্প চয়ন করুন
image file একটি name দিন আমি sbhsplot দেবো
files of type এর জন্য dropdown মেনুতে click করুন এবং png চয়ন করুন
ডাইরেক্টরি চয়ন করুন যেখানে আপনি file সংরক্ষণ করতে চান
আমি desktop চয়ন করে save এ click করব
এখন খুলুন এবং দেখুন ডেস্কটপে image file তৈরী হয়েছে কিনা
এটি এখানে রয়েছে
image window বন্ধ করুন
এখন slides যাই
এখন zieglernichols tuning method দ্বারা proportional gain গণনা করি
pid প্যারামিটার গণনা করতে zieglernichols দ্বারা দেওয়া দুটি tuning নিয়ম রয়েছে এটি হল reaction curve method এবং instability method
আমরা reaction curve method দেখবো
in method একটি step input সিস্টেমকে দেওয়া হয় এবং in output সময়ের সাথে দেখা যায়
যে কোনো কার্যকর system step input a exponentially প্রতিক্রিয়া দেবে
inflection বিন্দুতে একটি স্পর্শক টানা হয়
মানে যখন বক্ররেখা convex থেকে concave এ বদলায়
dead time এবং time constant এর গনণা time অক্ষ থেকে করা হয়
এটি এই চিত্রে স্পষ্ট করা হয়েছে এটি স্পর্শক রেখা যা inflection বিন্তে টানা হয়
k হল সিস্টেমের gain
l হল dead time এবং
t হল time constant
এটি sbhs output চিত্রে পুনরাবৃত্তি করুন যা ডেস্কটপে সংরক্ষিত হয়
আমি ইতিমধ্যেই এটি করেছি
এখন এই file খুলি
আমি paint brush ব্যবহার করেছি যা windows a ডিফল্ট image editing tool
আমি gain এর ভ্যালু 27 dead time equal to 1 seconds এবং time constant equal to 50 সেকেন্ডের সমান পেয়েছি
মনে রাখবেন এগুলি সকল আনুমানিক ভ্যালু
ভ্যালু সঠিকতার উপর নির্ভর করে যার দ্বারা inflection point এ স্পর্শক রেখা বানাই
অপেক্ষিত value পাওয়ার পর proportional gain এর value গণনা করতে zieglernichols দ্বারা দেওয়া সূচীতে যান
proportional controller for জন্য শুধু proportional gain for value গণনা করতে হবে
আমার ক্ষেত্রে proportional gain in value 18 আসে
এখন দেখি যে sbhs এ proportional controller কিভাবে প্রয়োগ করে
we জন্য step test code রূপান্তরিত করব
সেই folder যান যেখানে step test code রয়েছে
এটি এখানে রয়েছে এই folder একটি copy বানান
এই folder নাম বদলে proportional করুন এবং এটি খুলুন
stepc file নাম বদলে proportional করুন
steptest dot sci file নাম বদলে proportional করুন
steptest dot xcos file নাম বদলে proportional করুন
scilab ইতিমধ্যে running হলে তা বন্ধ করুন
proportional dot sce file double click করুন
এটির নিজেই scilab চালু করা উচিত এবং file scilab editor এও খোলা উচিত
file না খুললে file মেনুতে এবং তারপর open a file a click করুন
proportional file চয়ন করুন এবং open এ click করুন
steptest sci file বদলে proportional sci file execute করতে exec command বদলান
steptest xcos file বদলে proportional xcos file execute করতে xcos command বদলান
এই file সংরক্ষণ করুন
file মেনুতে click করুন এবং open চয়ন করুন
proportional sci file চয়ন করুন এবং open এ click করুন
ফাংশনের name steptest থেকে বদলে proportional করুন
proportional ফাংশন input থেকে input ভ্যারিয়েবল heat মুছুন এবং লিখুন setpoint
পরবর্তী line লিখুন global একটি space দিন এবং তারপর লিখুন temp এবং enter টিপুন
পরের line লিখুন: err equal to setpoint minus temp
শেষে semicolon যোগ করুন এবং enter টিপুন
পরের line লিখুন: heat equal to 18 গুনণ err শেষে একটি semicolon দিন
এখানে sbhs এর জন্য proportional gain এর value 18 রয়েছে
আপনি যা sbhs এর জন্য গণনা করেছেন তা অনুযায়ী এটি বদলাতেও পারেন
এর ফাংশন কলে plotting ফাংশনের input ভ্যারিয়েবলে setpoint যুক্ত করুন
এটি করতে temp এর পর space দিন এবং লিখুন setpoint
file সংরক্ষণ করুন
scilab console এ যান লিখুন xcos এবং enter টিপুন
xcos window খুলবে
palette window বন্ধ করুন
xcos untitled window file মেনুতে click করুন এবং open চয়ন করুন
proportional ডাইরেক্টরি browse করুন
proportional xcos চয়ন করুন এবং open এ click করুন
xcos file খুলবে
heat input in percentage label double click করুন
এটি মুছে দিন এবং লিখুন setpoint
label সংরক্ষণ করতে xcos window যে কোনো জায়গায় একবার click করুন
এর properties window খুলতে step input block double click করুন
initial value কে 30 এবং final value কে 40 করুন
step time keep 300 রাখুন ok তে click করুন
ok block double click করুন একটি window দেখাবে ok তে click করুন
একটি অন্য window দেখাবে
এখানে এই xcos block দ্বারা কল হওয়া ফাংশনের name অন্তর্ভুক্ত করার বিকল্প রয়েছে
ফাংশনের name step test থেকে বদলে proportional করুন ok তে click করুন
একটি অন্য window খুলবে
function ব্লকের কনফিগারেশন শেষ করতে তিনবার ok তে ক্লিক করুন
xcos diagram সংরক্ষণ করে বন্ধ করুন
xcos untitled window বন্ধ করুন
web browser যান
বাম দিকে virtual labs এ click করুন
আপনার নিবন্ধিত ইউসারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন slot book করুন
proportional folder যান run file double click করুন
এটি sbhs client application খুলবে
আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন নিশ্চিত করুন আপনি বুক করা slot time লগ in করছেন
ready to execute scilab code ম্যাসেজ দেখুন
scilab console এ যান
লিখুন: get d space dot dot slash common files enter টিপুন
scilab editor এ যান proportional sce file নিষ্পাদিত করুন
network সঠিক হলে এটি proportional controller xcos diagram সহ নিজেই xcos window খুলবে
xcos diagram নিষ্পাদিত করুন এবং একটি plot window দেখুন
plot window heat fan temperature তিনটি plot রাখবে
setpoint ও temperature graph প্লট করা হবে
লক্ষ্য করুন temperature এর setpoint value পেতে proportional controller heat এর value গণনা করে
setpoint a step change হওয়ার পর কি হয় দেখতে এই পরীক্ষণ দীর্ঘক্ষণের জন্য run run
এখন এই recording থামাবো যতক্ষণ পরীক্ষণ পর্যাপ্ত সময়ের জন্য নিষ্পাদিত না হয়
আপনি দেখেন যে proportional controller setpoint এ পরিবর্তনের প্রতিক্রিয়া জানিয়েছে
আপনি দেখেন যে proportional controller এ স্বাভাবিক রূপে offset এর বিশেষতা রয়েছে
proportional controller সর্বদা সেটপয়েন্ট value এবং বাস্তবিক ভ্যালুর মাঝে offset রাখবে
সংক্ষেপে এখানে আমরা শিখেছিsbhs in জন্য proportional controller gain গনণা করতে zieglernichols tuning method ব্যবহার করা
proportional controller ডিজাইন করতে step test রূপান্তরিত করা
sbhs এ ডিসাইন করা proportional controller প্রয়োগ করা
নিম্নলিখিত link উপলব্ধ video দেখুন এই video প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
online পরীক্ষা pass করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য